ঘরের পিছনে অনেকগুলো গাছ রয়েছে ঘরের সামনে বিশাল বড় একটা মাঠ রয়েছে।

অফিস -এর সামনে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে।

অফিসে টাইলস লাগানো আছে এবং উপরে কিছু লেখা আছে।

ইস্টেশনের মধ্যে একটা ট্রেন দাঁড়িয়ে আছে।

জমির মধ্যে দুটি লোক কাজ করতেসে তার পাশে অনেকগুলো প্লাস্টিক ফেলানো আছে।

এইখানে একটা পুরানো ঘর দেখা যাচ্ছে।

বক্সের সামনে অনেকগুলো সামান রাখা আছে।

জঙ্গলের মধ্যে একটুখানি সূর্যের আলো দেখা যাচ্ছে।

এইহানে একটা দোকান দেখা যাচ্ছে দোকানের ভিতরে একটি ফ্যান লাগানো আছে।

আর পাশে দুটো জুতা রাখা আছে।

রাইস কুকার মিক্সার মেশিন গ্যাস সিলিন্ডার এগুলো দেখা যাচ্ছে।

এইখানে একটা সিনেমা হল দেখা যাচ্ছে।

সামনে অনেকগুলো লাইট দেখা যাচ্ছে।

তার সামনে একটি ঘর দেখা যাচ্ছে ঘরের পাশে অনেকগুলো গাছ রয়েছে।

পাশে অনেকগুলো ছোট ছোট গাছ রয়েছে।

দোকানের ভিতরে অনেকগুলো শামান রয়েছে।

তার আসেপাশে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে।

টমেটোর পাশে অনেকগুলো ভিনডি রাখা আছে তার পাশে অনেকগুলো লঙ্কা রাখা আসে।

নদীর সামনে দুই পাশে খালি জায়গা রয়েছে।

নদীর পাশে অনেকগুলো পাথর দেখা যাচ্ছে।

এখানে একটি ড্রেন দেখা যাচ্ছে ড্রেনের মধ্যে অনেকগুলো জল যাচ্ছে।

উপরে অনেকগুলো চিপস প্যাকেটে ঝোলানো আছে দোকানের পাশে একটি শাটার লাগানো আছে।

নীচে অনেকগুলো তার রাখা আছে।

এখানে একটা বিল্ডিং দেখা যাচ্ছে।

বিল্ডিংয়ের পাশে অনেকগুলো গাছ রয়েছে।

এইখানে তিনটি পানির ট্যাংকি দেখা যাচ্ছে।

হলে একটা ফ্যান দেখা যাচ্ছে তার সামনে অনেকগুলো স্টার লাগানো আছে।

দোকানের মধ্যে শাটার লাগানো আছে শাটার এর ম গেট এর পাশে একটি লাইন এর খুঁটি দেখা যাচ্ছে।

তার পাশে একটি বাউন্ডারি দেওয়া আছে বাউন্ডারির মধ্যে একটি এন্টিনার দেখা যাচ্ছে।

এখানে একটা টিনের ঘর দেখা যাচ্ছে ঘরের মধ্যে অনেকগুলা খুঁটি রয়েছে।

তার ভিতরে দুটি গাড়ি দাঁড়ায় আসে।

তার ওপরে একটি বোর্ড লাগানো আছে।